এটা একটা চোখের হসপিটাল এখানে--

বড় ছোট সব মানুষই এখানে যেয়ে --

দু তিনটে ছাদ একসাথে মেশানো আছে।

খুব খেলা করে মজা করে।

ছোট্ট ছোট্ট সিঁড়ি কাঁচের দরজা--

সোজা একটা রাস্তা কিছু ছোট্ট ছোট্ট সিঁড়ি।

অনেক মানুষ এখানে ঘুরতে যায়।

কিছু রুম -এ এ.সি লাগানো আছে।

রাখান আছে নিচে খুব সুন্দর মার্বেল --

বাজার পৌরসভা মালদা ওপরে হেডিং টাঙ্গানো।

রং নেই চারিপাশে ঝোপঝাড় গাছ।

পাশে কিছু ছোট ছোট কলা গাছ এবং--